এই ছবিটির মধ্যে একটি সবজির দোকান দেখতে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে একজন মহিলা টুলের উপরে শাড়ি পরে বসে আছেন একটি লোক নিচে বসে আছেন এবং দুপুরে আরেকটি লো-- মহিলাকে শাড়ি পরে দেখা যাচ্ছে।

ভেতরে লাগানো আছে অন অবস্থায় আছে এবং নিচের ফ্লোর টি সাদা রঙের এবং এ.টি.এম. এর দরজাটি কাচ দিয়ে তৈরি এবং ভেতরে এ.টি.এম টি লাই জ্বলছে সাদা কালারের ।

এই ছবিটির এর মধ্যে একটি সাদা বিল্ডিং দেখা যাচ্ছে এবং বিল্ডিং টির সামনে দুটো সাদা মারুতি কার দাঁড়িয়ে আছে। সাদা রঙ্গের অ্যাম্বাসেডর --